এই দোকান টি খুব সুন্দর ভাবে সাজানো দোকানটিতে ফ্রিজ রয়েছে একটি ফ্যান রয়েছে এবং কিছু লাইট রয়েছে সিলিং এ।

এই ছবিটাতে আমরা কতোগুলো চেয়ার দেখতে পাচ্ছি লোহার আর একটা দরজা দেখতে পাচ্ছি সামনে সে ডান দিকে একটা দরজা আ দুটো জানালা দেখতে পাচ্ছি আর সাদা রঙের সান পাচ্ছি।

এই ছবিটাতে আমি একটা সাদা ঘর দেখতে পাচ্ছি ঘরের সামনে দিয়ে দিয়ালের উপর একটা ঘড়ি দেখতে পাচ্ছি তার ডানদিকে উম মাইন্ডসিফ্ট বলে একটা লেখা দেখতে পাচ্ছি।